এখানে আমরা একটা মন্দিরের ভিতরে এইম তিনটে মূর্তিগুলি দেখতে পাচ্ছি আর মন্দিরের দেওয়ালগুলি খুব সুন্দর করে সাজানো হই--

আমরা এদিকেও দেখতে পাচ্ছি বালতি সার্ভ প্যাকেট কোলগেট লিকুইড এগুলো বিক্রি করা হয় ।

এখানো আধার কার্ড আধার কার্ডের জন্য এখানো একটা অফিস আছে যেখানো আধার কার্ড বানানোর জন্য লোকরা আছে আর পিছনে আমরা একটা জানালাও দেখতে পাচ্ছি।

আমরা একটা দেখতে পাচ্ছি একটা রোড সেই রোডের মধ্যে দিয়ে লোক চলাফেরা করে।

পাশে মোবাইলের দোকান মোবাইল তো থাকবোই।

এই ছবির মধ্যে আমরা একটি বিল্ডিংও দেখতে পাচ্ছি।

কয়েকটি যে তুল আসে ওতি নাই।

কিছুতো একটা রেকের মতো কইরা বানাইসে যা যেটা ও লোহার দিয়া তৈরি হইরা।

এগুলি খুব সুন্দরভাবে বসানো আসে এহানো।

যেদিকে সামনে দুইজন মানুষ সবজি বিক্রি করতাছে।

আঃ যেখানে আমরা একটা মিউজিক বক্সও রাখানো আছে আর সামনের এদিকে একটা বন্ধ দরজা থিনের একটা আঃ উম সবুজ কালারের একটা দরজা দেখতে পা--

যেন খুব পেত্রোল পাম্প পেত্রোলের পেত্রোল ডিজেল এখানো রাখানো আছে।

এই পটাকাগুলি যে আছে এই পতাকাগুলি সুতরাং বুদ্ধ ধর্মে ব্যবহৃত পটাকা ।

বেডের যে পিসনে পিসনে মাতার উপরে যেটা দেওয়া হয় তা ওটার ফার্নিচার ।

সামনেও দেখতে পাচ্ছি নিচেও স্কুল আছে সেই স্কুলের গ্রাউন্ডটা সবুজে ভরা।

এইদিকে লাইট গুলি রংবেরঙের লাইট এইখানেও জ্বলতাসে।